কলেজ টার উ সাদা কালার আর হলুদ কালার জানলার রং নীল কালার । আকাশের রং সাদা অনেক গাছপালা আছে। স সামনে একটা গাড়ি আছে গাড়িটার রং সাদা |

কফি -র দোকান। কফি -র সামনে দুই তিন জন লোক দাঁড়িয়ে আছে। একটা ছেলে--

চশমা পরে আছে মাটি কালার -এর জ্যাকেট পরে আছে সাদা কালার -এর প্যান্ট মাটি কালার জুতো আর পাশে অনেক চেয়ার আছে চেয়ার -এর রং মাটি কালার আর --

আর একটা ছেলে এখানে দাঁড়িয়ে ফটো তুলছে হলুদ কালার আর নীল কালার প্যান্ট আর--

খ্রিস্টানদের চার্চ অনেক লোক বসে আছে এখানে একটা লোক বলছে-এ--

পাঁচ ছয় জন লোক কাজ করছে। একজনের জামার রং চ্যাক চ্যাক । আর নীল কালার প্যান্ট . আর স--

একজনের ধুতি পরে আছে কেক সাদা গেঞ্জি |

অনেক গাছপালা আছে আ- ঘরটার রং একটু--

গ্রাম গ্রামের পাশে অনেক দুটো বাড়ি আছে গাছপালা আছে গাছপালার রং সবুজ ।

কলসি আছে মা মাটি কালার --

আর ওপরে একটা জিশ উম যীশুখ্রিস্টের উম এ মূর্তি আছে।

ইটা হচ্ছে কি বাচ্চারা কিনতে আসে এখানে স্টিল কালার এ নীল কালার এর কি বলে ওটা--

এর এদিকে ফুল ফুটে আছে।

একটা সবুজ মাঠ আছে দু অনেক কটা ছেলে বসে আছে।

মা কালি -র গায়ে মা কালি -র মাথায় চুল দেওয়া আছে জবা ফুল। জবা ফুল এর লাল।

আকাশের রং নীল কত ইট পাথর খোয়া পরে আছে রড পরে আছে--